অর্থও কম আর লাভ বেশি

এছাড়া আমি আজকে পরামর্শই করি নাকি কি কস? ব্যবসার ক্ষেত্রে বুদ্ধি একটা অন্যতম একটা জিনিস উম হম তারপর আহ মনে কর আমরা student মানুষ এখন আমাদের ক্ষেত্রে যেটা ভালো হবে আমরা শহরে আছি ঠিক আছে এখন কাহিনী হচ্ছে শহরে থাকলে একটা সুবিধা কি online এ আমরা কাজ করতে পারব এটা সবথেকে ভালো আমাদের একটা ব্যাপার-স্যাপার

ও online এ ব্যবসা বলতে ধরা গেল যে যেকোনো এই আমাদের বাংলাদেশের মধ্যে যেকোনো বিভাগে কোন পণ্য নেয় বা পন্যগুলোর দাম বেশি

তো এ ধরনের পণ্য যেখানে পাওয়া যায় কম দামে ওগুলোর থেকে নিয়ে সবাই তো আর সবকিছু জানে না সবাই তো আর online না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

অবশ্যই অবশ্যই এই যে যেমন বিভিন্ন এই যে ডাবের ব্যবসায় বলতে গেলে আমরা ডাব ডাব খাই

কুষ্টিয়ার কুষ্টিয়ার দিকে ডাবের দাম কম বা কুষ্টিয়ার দিকে মনে করেন ডাব খুব বেশি হয়

অনেক হ্যাঁ online এ page আছে বা অনেক group আছে

হ্যাঁ ওখানে ডাব কিনে পাওয়া যাবে ডাব কিনে নিয়ে এসে তুমি ওখান থেকে কিছু কমবেশি করে কিনে নিয়ে যারা ডাব বিক্রি করে তাদেরকে দিলে এ একটা ব্যবসা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

party হ্যাঁ আগের থেকে ঠিক করা থাকবে কিংবা তুমি যেটা কইলে export

যেমন ধরেন এলাকার দিকে যেগুলা garmen garments এর দোকান আছে আর কি

ঐগুলা তুমি কমবেশি দামে নিয়ে আসলে আমাদের এলাকার এরাতো ঢাকা তো কম যায় খুব কম যায় এলাকার মানুষ

কারণ ঢাকা তো একটা বেশি cost আছে খরচ আছে বেশি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

দুধ কিন্তু পাবনা থেকে এদিকে আসে তোর হলো পাবনা থেকে দুধের কোন business করা যায় নাকি?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 দুধের business এক আমরা শুরু করলাম একটা দুধের এক হল ডাব দুই হলো ওই যে তোর export এর যে

তোর হল মানে যে কোন একটা আমরা আজকে সারা রাত চিন্তা করবো যে তোর হল কোনটা আরকি perfect হবে আমাদের জন্যে মানে সুবিধা হবে অল্প পুজিতে ধর আমরা আহ

দুজনে বিশ হাজার টাকা invest করলাম প্রথমে সর্বপ্রথম তারপরে সবথেকে ভালো হয় কি দুধের business করলে আমার মনে হয় ঠিক আছে? দুধের business করলে হবে কি আমি বলি তোকে

আহ গরু পায় মানে তোর হল যদি পায় মানে একটু কম দামে পালাম তখন আমরা কিনে রাখলাম করতে পারবো তাই না? হ্যাঁ অবশ্যই করা যায় অবশ্য এটা আমার একটা ইয়ে আছে যে গরুর খামার করবো এরকম একটা চিন্তাভাবনা আছে যেহেতু আমরা পাশাপাশি আছি অনেক দূরে নাই তাহলে আমরা করি কি তাইলে এখান থেকে আমরা পাবনা তে যায় নাকি কি কস? পাবনাতে যেয়ে দুধের কি ওই যে দুধ কিন্তু ভালো পাবনার হ্যাঁ যাওয়া যায় কারণ ব্যবসা করতে গেলে একটু খরচ করা লাগবে একটু যায়ে ঘুরে ফিরে মানে আর কি অভিজ্ঞতা না নিয়ে কোন ব্যবসায় নামা যাবে না আগে অভিজ্ঞতা নেওয়া লাগবে তারপরে এর সাথে মিলান লাগবে যে আমি এখানে কত দিয়ে কিনব কত দিয়ে বেচবো আমার কি থাক কিছু থাকবে কিনা উম হম নিশ্চয়ই loss হবে না কারণ আমি এদিকে কথা বলছি তোর হলো নাটোরে আমি কথা বলছি যে যারা হলো দুধ বিক্রি করে আরকি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

আহ চাপ ও কমে গেল আর দুইজনা করলে দুইজনের profit হবে তোর এখান থেকে business টা যদি শুরু করা হয় তারপরে তো এখান থেকে গরুর মানে গরুর কিন্তু যেহেতু আমার position আছে তোর হল বাড়ির ও ~ওখানে তোর খামার গরুর position আছে আমারও position আছে সেখান থেকে যদি শুরু করে যদি গরুর দুধের business করা যায় গরু ওখানে কিন্তু আহ এক লাখ থেকে তো গরু কিনা হলো ওখানে গরুর দাম হল আহ বিদেশি যেগুলা গরুর নাম কি যেন বলে Holstein Friesian?

হ্যাঁ এক লাখ per ওই যে দুধের প্রথমত দুধের business হলো তারপর ওখানে মানে তোর হলো গরুর বাছুর টাছুর হলে তাই না? আস্তে আস্তে আমরা ভালো একটা মানে উম একটা platform এ কিন্তু এই জিনিসটা অনেক research করেছি এখন তোর কাছে যেহেতু share করলাম বন্ধু তুই share করলাম এই ব্যবসাটা শুরু করি কেমন হবে তাই বল উম ভালো হবে সমস্যা নাই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

ভরা ছিল না এখন

ও এখন ওই গরু এখন ইয়া আছে তো এখন ও গরুর বেচলে হচ্ছে তোমার কত দুই লাখ পঁচাত্তর হাজার টাকা

এখানে যদি দুধ থেকে যদি শুরু করি ধর এই যে মানে কথার মত ডিম থেকে শুরু করে মুরগি দুধ থেকে শুরু করলাম গরু পর্যন্ত চলে গেলাম গরুর ব্যবসা থেকে profit আছে

আহ পরে develop করতে পারলে আরো বেশি দুধ হলে বেশি গুনে অনেকটা develop করতে পারবো আমার মনে হয় যেটা আমি তোকে ওই জন্যই share করলাম আরকি হ্যাঁ না ঠিক আছে বন্ধু তোমার ইয়া ঠিক আছে idea ঠিক আছে খুব ভালো সুন্দর একটা idea আমার খুব ভাল লাগলো business করা লাগবে চাকরি বাকরি বাজারের যা অবস্থা business ই করা লাগবে তাহলে মামা আসো একদিন আসে খুব recent এটা শুরু করতে হ্যাঁ আমি খুব recent শুরু করতে চাচ্ছি আমি আহ কিছু টাকা আমার আহ বাবার থেকে নিব নিয়ে তোর এই এই এই জিনিসটা আমি শুরু করতে চাচ্ছি কারণ ওখানে আমার এক ভাই ওখানে তোর হলো কি বলে ওটা আহ উম আচ্ছা যাইহোক ভুলে গেছি ওখানে চাকরি করতেছে তোর হলো খামারের ওখানে ঐদিকেই হলো থাকে সে বুঝছিস? তো ভালো করে ও যদি মনে কর কথা তথা বলতে বলি ওখানে বলে আমরা তাড়াতাড়ি যাই দুইজন একদিন যাই এই সামনে বসে যাই নাকি কি বলিস? আচ্ছা যাবোনি তালে যেয়ে আমারও খুব ইচ্ছা আছে বন্ধু গরুর দিকে টাকা পয়সা একটু জমা হ্যাঁ টাকা পয়সা একটু জমা হা ইনশাল্লাহ সমস্যা নাই হবে সবই হবে টাকা পয়সা ব্যবস্থা করবো নি তালে তাইলে আমরা আহ এখান থেকে ভালো করে চিন্তা করিস আচ্ছা চিন্তা করবো নি আমারা একদিন পাবনা যাই তালে চলো যায়ে দেখে আসি এরকম না দেখলে মন উম মানে মনের ভিতর তালে তো করা যাবে না এখন চিন্তাই করলাম তালে তো হম হম ঐটাই চিন্তা করে লাভ হবে না সব কিছু ঠিক থাকে তালে করা যাবে উম হম এইটাই আমি ভাবতেছি ওই জন্য তোকে আমি share করলাম আমার তো বন্ধু বলতে তুই ওই জন্যে আরকি দুই জনে কাজটা করলে সুবিধা হয় আরকি মানে একা একা তো হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে বন্ধু এগুলা মানে এক করা একটু tough আছে একটু tension হবে যেহেতু আমরা student বলা লাগে তো ধর অন্যান্য চিন্তা আছে

Okay আল্লহাফিজ বন্ধু ঠিক আছে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 হ্যা hello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 এই তো বসে আছি ভুলে গেলে আর ফোন টোন তো করো না গো না না অনেক কিছুই জানছিলাম অনেক জনের কাছে তুমি যখন আমাকে এই ব্যাবসা নিয়ে বলেছো আমারও খুব interest লেগে গেছে যে কি করে তোমাদেরকে আরো ভালো ভালো idea দেয়া যায় তাই জানছিলাম দেব। বলো বাড়ির খবর বলো বাড়ির খবর আর কি বলব মেয়ের জ্বরটা একটু কমেছে এখন তা মেয়ে জ্বর কমে দেখো তোমার বৌদির কি বলব কয়দিন থেকে খুব জ্বর বুঝলে যা বাবা মেয়ের কমলো তো মায়ের শুরু হয়ে গেলো হ্যা আর বলিও না আমাদের বাড়িতে হচ্ছে কি বলব না রোগে এখন কি বলব একে একবার লাগছে এক এক বার লাগছে এরকম করে চলছে

ও আচ্ছা মানে family এ ডাক্তার হ্যা family না মানে আমি যেখানে বিয়ে করেছি শ্বশুরবাড়ি।

তাতেই ধরো বাচ্চাদের জয়ন্ত বিশ্বাস বলে দেখবে রামপুর হাটে বসে। ও আচ্ছা আচ্ছা ওটা বাচ্চাদের ছাড়া আর আমাদের পাশে একটা hospital আছে ওখানে অভিজিৎ ডাক্তার বলে আছে ও একটা বিশাল surgeon ধরো মানে বড় যে আচ্ছা আচ্ছা আরে জীবনে তো হ্যা জীবনে কি বলো তো ডাক্তার আর ঘর তাই তো দেখছি তাই তো তোমার তো ঠিক হচ্ছে না বাড়ির এই অসুস্থতা কি আর করবা বলো এই যা ওয়েদার চলছে না সব বাড়িরই একই সমস্যা? একদম একদম এই ওয়েদারের জন্য এই আবহাওয়া টা একটু পরিবর্তন যখন হয়ে যাবে গরম পরে যাবে তখন আর কিছু হবে না কিন্তু না এখনই এরকম হবে এটা হবে এটার কিছু করার নাই সেটা ডাক্তারও বলছে যে এখন দেখো কিছু করার নেই তবে যতটা পারবা সাবধানে থাকবা সেটাই আর এখন সেটা না করতে চাইলেও করতে হবে হঠ করে ঠান্ডা লেগে যাবে না হলে হ্যা কিন্তু কি বলো তো দেখো তো তুমি যখন সোয়েটার পরে বের হবে না এতো গরম লাগছে চিরবির করছে গা হ্যা গায়ে মনে হচ্ছে কিছু একটা ফুকাচ্ছে হ্যা তাহলে যখন মানে সারাটা দেশে তখন আবার ঠান্ডা লাগছে তখন সোয়েটার পরছি আবার রোদ্দরে যখন যাচ্ছি তখন আর পরে থাকতে পারছি না রাত্রেও সেইম হচ্ছে যদি ঢাকা নিচ্ছি বেশি গরম যদি উম ঢাকা না নিচ্ছি ঠান্ডা আমি কি করি একটা পা বের করে রেখে দেই তাহলে balance হয়ে যায় খুব ভালো করো এটা হ্যা তাহলে balance হয়ে যায় আর ওই করছি দুদিন ধরে বুঝ্তেও পারছি না কি করব ঠান্ডাও লাগছে একদিন তো সোয়েটার পরে বের হলাম না লেগে গেলো ঠান্ডা আবার একদিন সোয়েটার পরে বের হচ্ছি সেদিন লাগছে গরম সেটাই তা কি করবে বলো এখন আবহাওয়াকে তো কেউ পারবেন না ওর মর্জি সেটাই সেটাই বলো কি ব্যাবসা বলছিলে তুমি জেনেছো friend এর কাছ থেকে হ্যা যেটা বলেছিলাম আগে তুমি বলো তোমার দোকান কিরকম চলছে? আজ্ঞে এই দোকান এখন খুব ভালো চলছে গো মানে বেশ টুকটাক customer আসছে।

তা নিশ্চয়ই তোমার হাতের চা খাবো। সেটাই কয়েকদিন আগে একটা friend বলছিলো যে চায়ের দোকান করেছিস ওয় বলছে আমি বলি কি হবে রে ভাই income কারণ ওটা কি খারাপ নাকি? না, চায়ের দোকান করাটা কি খারাপ? সেটাই আর চায়ের দোকান যখন হোটেলে গিয়ে খেয়ে আসছিস চা তখন কোন ব্যাপার না

সেটাই আরে কোন ব্যাপ্যারই না লোকে অনেক কিছু বলবে অনেক কিছু আমি আমার নিজের পথে থাকলেই হল একদম অনেক কিছু বলবে এখন তোমাকে নামানোর জন্য অনেক কিছু বলবে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 hello হ্যা ওতো public কথায় পাত্তা দিবা না নিজে তো জানো কি করছ, বাদ তাহলেই হবে। সেটাই মানে নিজের কাছে নিজে যদি ঠিক থাকি তাহলে সব ঠিক আছে।

জ্বি বলো কি ব্যাবসা তুমি জেনেছো? হ্যা ইয়ে যেটা বলছিলাম তোমাকে বলেছিলাম না গয়নাগাটির ব্যাপারে

হ্যা দোকানের বদলে তোমরা কি করতে পারো বাড়িতে যখন বিক্রি করছো তখন তোমার ওই জিনিসটারই তুমি online ও জিনিসটাকে photo ছাড়তে পারবা এই online থেকেও দেখো এখন সবকিছুই Amazon Flipkart এ সবাই order দেয় হ্যা হ্যা হ্যা একটা তুমি কথা বলো নি কারন এখন Facebook খুলে দেখি পেজে দেখায় যে উম মানে সেটা তুমি যেটা বললে না গয়নার দাম গয়না দেখাচ্ছে ছবি দিয়ে দাম দেখাচ্ছে order please নাম্বার দেয়া থাকছে হ্যা তো Facebook ও খুলতে পারো আর তুমি online এ Amazon তারপরে Flipkart এগুলোতেই ওই ফটো গুলো দিতে পারো ও ওখানেও দেয়া যায়? হ্যা ওখানেও দেয়া যায় আমি শুনলাম আমার একটা বান্ধুবী বলল আহ আমি বললাম যে এরকম আমার একটা বৌদি আছে ব্যাবসা করছে তো কি করে আরো ব্যাবসাটাকে বড় করা যায় আমাজন এ গিয়ে তোমাকে আমাজন ও একটা option দিবে আহ reseller বলে তুমি ওই reseller এ log in করাল register করলা register করে তোমাকে যে জিনিস টা তুমি বিক্রি করছো সে জিনিসটার কিন্তু খুব ভালো করে photo তুলতে হবে ও তাহলে মানে আমার যে জিনিসগুলো ধরো আমার যদি একটা নেকলেস বিক্রি করি নেকলেসটাকে খুলে একটা ভালো করে মানে যেটা logo যেটা বলে একবারে ছবি দেখে যেন customer ওটাকে নিতে চায় এরকম করে ছবিটা তুলতে হবে তাই না হ্যা ওরকম করেই ছবি টা তুলে তোমাকে ওখানে post করতে হবে post করে তুমি ধরো post করে দিলেনি দিয়ে নিজের permanent ঠিকানা বলতে হবে কারণ ধরো কেউ order দিলো সেটা আমাজন এর লোক আসবে তোমার কাছ থেকে নিবে নিয়ে তো তাকে দিবে। ও তুমি যেটা বললে বুঝতে পারলাম যেটা reselling ব্যাবসা না? হ্যা হম বুঝলাম বুঝলাম তবে আমার শুনেছি কিন্তু একটু তুমি ভালো করে বলো তো তাহলে আমার আরো clear হয়ে যাবে ব্যাপার টা

hello

হ্যা তুমি ওটা সাতশ টাকায় বিক্রি করছো এতে তুমি দুশ টাকা extra টা লাগাচ্ছো ওটা কিন্তু Amazon একটা charge কাটবে যেহেতু Amazon এর লোক আসছে তোমার কাছে নিচ্ছে ওটাকে। আবার তাকে কুরিয়ার করে আসছে তো এই কুরিয়ার তারপরে এর জন্য কিন্তু কিছু টাকা আমাজন কাটবে

হ্যা ওটা তোমার কাটবে তো তোমাকে ওই জিনিস টা ভালো করে photo টটো তুলে post করতে হবে পোস্ট করার পরে লোকে যখন দেখবে মানে লোকে তো দেখবে যে কে কতবার দেখেছে তোমার জিনিস টা। সেটা একটা ওখানে আই বাটোন থাকবে তুমি ওখানে দেখতে পারবে যে তোমার জিনিস টা কতবার দেখেছে এবার দেখো তুমি হ্যা বলো। মানে আমার জিনিসটায় কে কে কতজন আছে যেমন view হয় সেই হিসেবে থাকবে নাকি? না না সেই হিসেবে থাকবে না মানে কতজন দেখেছে সেটা তুমি দেখতে পারবা।

হম দিয়ে তোমার উম দেখতে পাবা তো তোমার দেখো তুমি যদি একটা জিনিসের দাম। ওই same জিনিস কিন্তু অনেকেই post করবে তুমি যদি সেই জিনিসটার দাম একজন দেখাচ্ছে পনেরো তুমি তোমাকে দেখাচ্ছে দশ তোমার থেকে তো আগে কিনবে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 হ্যা তো ওরকম ভেবে ভেবে দাম রাখতে হবে যাতে তোমারও একটু লাভ হয় অ্যামাজনকেও তুমি দিতে পারো আর উম মানে customer ও যেনো কিনে ওরকম দেখেই করতে হবে যখন তোমার উম আহ অর্ডার আসবে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 ও তাহলে তো এটা তো খুব ভালো ব্যাবসা গো তুমি যেটা বললে

আরে দেখো আমি যদি তুমি যেটা বললে না বড় বাজার না কোথায় ওখান থেকে যদি আমি মাল আনি আমি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

হ্যা বড় বাজারের খুবই সস্তায় ওগুলা।

ও তাহলে তো ভালোই হলো তাহলে তোমার সাথে গিয়ে বা তুমি ধরো ফোনে যোগাযোগ করে দিবে তাহলে তো ভালই হলো আমার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

ও তাহলে তো ভালো ওতে আমাকে এড করে দিও কারন দেখো তোমাকে বার বার কত বার জিজ্ঞেস করব তুমি হয়তো কাজে ব্যাস্ত থাকবে বা অফিসে থাকছো যেহেতু তোমাকে অফিসের কাজে ব্যাস্ত থাকবে বারে বারে disturb করব না তুমি আমাকে ওটায় add করে তাহলে ধরো আমি নিজেই নিজেই দেখতে পাবো তাইনা?

তোমার যেতে আসতে কোলকাতায় গেলেও তো তোমার কিছু না কিছু খরচা হতো তো তেমন সেটাও পঞ্চাশ টাকায় বাড়িতে পেয়ে যাবে। ও সে এবার ধরো যদি কোন মাল নেবার পরে যদি ধরো কোন খারাপ বা ধরো missing এলো তাহলে ওগুলো কিছু ইয়ে আছে solve আছে problem এর? হ্যা ওগুলো change করে দিবে ওরা।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

এই সুবিধা সুবিধাটা দেয় নাকি? হ্যা এই সুবিধা টাও দেয় কিন্তু একটা group add হলে হবে না অনেক গুলো group add হয়ে থাকবা হয়তো একটা group এ একটার দাম হচ্ছে আহ পাচশ টাকা একটা group এ হচ্ছে চারশ টাকা একটা গ্রুপে হচ্ছে তিনশ টাকা যেটাতে তুমি কম পাবা তুমি সেটাতে নিবা। হ্যা সেটাতো আমার কারণ আমাকেও বিক্রি করতে হবে জিনিস টা। একদম এবার তুমি পাচশ টাকায় কিনছো এটা তুমি আবার ছয়শ টাকায় বিক্রি করছো হবে না তোমার।

হম দুইশ টাকা লাভ থাকবে তো আমার এরকম চেনা জানা অনেকগুলোই group আছে আমি নাম্বার টা দিয়ে দিবো মানে তোমার নাম্বার টা দিয়ে দিবো ওরা তোমাকে add করে নিবে হ্যা এটা করলে খুব ভালো কারন দেখো তোমাকে আর কত বার বলব তুমি ব্যাস্ত থাকবে সেহেতু আমি ওদের সাথে directly কথা বলতে পারব এবং পয়সা কেমনভাবে দেয়া হয় এটা কি cash on delivery আছে না আগে pay করতে হবে?